online আহ প্রশিক্ষণ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে সর্বাধিক দুটো session এর মাদ্ধমে করতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী বা সপ্তম শ্রেণী class এর জন্য।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 মালালা একজন পাকিস্তানি কর্মী। প্রতিবছর highlight মিলিত মালালা ইউসুফজাইর জন্মদিনে জাতি মালালা দিবস উদযাপন করে। মালালা সম্পর্কে তালিবান বন্ধুক ধাইয়া মালাকে মালালাকে মাথায় গুলি করে। এবং সে শীঘ্রই ফিরে আসে।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 এবং মালালা একটি fund ও প্রতিষ্ঠা করেন যেখানে স্কুল, অল্পবয়সী স্কুল যে মেয়েদের স্কুলে যেতে সাহায্য করতো। I am malala বইটির লেখকও তিনি। এবং উনিশ দুহাজার নয় সালে BBC র জন্য লেখালেখিও শুরু করেন। তিনি মাত্র এগারো বছর বয়স ছিলেন। যখন তিনি একটি যুগে তার রুটিন স্কুলজীবন share করেছিলেন। যখন মেয়েরা স্কুলেই যেতে পারতো না। আচ্ছা, The Institute for Management Development বিশ্ব প্রতিযোগিতামূলক সুযোগ প্রকাশ করেছে। এটি কোন স্থানে রয়েছে? উম Institute of Management Development সম্প্রীতি Google index প্রকাশ করেছে। ranking এও ভালো রয়েছে তেতাল্লিশতম স্থানে। এটা দু হাজার উনিশ সালে তেতাল্লিশতম স্থানে ছিল। এবং আঠারো উনিশশো উন নব্বই সাল থেকে তিনি একচল্লিশতম স্থানে ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বৈশ্বিক অংশীদারিত্বে যোগ দিয়েছে ভারত। এ সম্পর্কে তুমি কি বলবে? যেমন যেই ইত্যাদি পরীক্ষার জন্য mock test পরীক্ষা দিতে সাহায্য করবে। application টা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত হবে শিক্ষার্থীদের জন্য। মোবাইল application চালু করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে শিক্ষানীতি সম্পর্কে কিছু বলো।

স্বরাষ্ট্রমন্ত্রক লক ডাউন two point zero এর জন্য নির্দেশিকা জারি করেছে। পনেরোই এপ্রিল দুহাজার কুড়িতে স্বরাষ্ট্রমন্ত্র clocktime two point one এর জন্য সংশোধিত নির্দেশিকা চালু করেছে। আরেকটি লক ডাউন যা মার্চ লক ডাউন নামে পরিচিত। এটা তেসরা মে দু হাজার কুড়ি অব্দি বাড়ানোও হয়েছিল। আচ্ছা, জাতীয় online শিক্ষা platform স্বয়ং এ সিলনং হয়েছে। এ সম্পর্কে তুমি কি বলতে চাও? আঠাশে মার্চ দুহাজার কুড়ি মানবসম্পদ মন্ত্র ঘোষণা করেছে যে লোকডাউনের পর থেকে নামক জাতীয় online শিক্ষা platform এর একশো তিনগুন বেড়েছে। কারণ, COVID-19 এর পর থেকে সবাই বাড়িতেই শিক্ষা গ্রহণ করছে।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 নজরদারি বাড়িয়েছে এবং শিক্ষকদেরকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে। এবং ছাত্রছাত্রীদের যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সরকারি ভাবে সেগুলো দেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে ৷ আপনার কী মনে হয়? শিক্ষা এই শিক্ষাই হচ্ছে আমাদের ছাত্র স্কুলে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে শিক্ষাটাই হচ্ছে প্রধান অবলম্বন। মেধা ও আধুনিক চিন্তা চেতনার অগ্রসর একটি। সন্ধ্যা, একটি জাতির শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। এটা আগে আমরা আলোচনা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 এবং নেপোলিয়ান বলেছেন যে একটা শিক্ষিত মা এনে দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব, এটা কিন্তু সত্যি নারীশিক্ষার যত উন্নয়ন ঘটছে ততই কিন্তু আমাদের দেশে আহ উন্নতির শিখরে আমরা বুঝতে পারছি এবং ভবিষ্যতেও কিন্তু আমরা উন্নয়নে পৌঁছার জন্য নারী শিক্ষার কোন বিকল্প নেই এবং নারীশিক্ষা জাগরণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবদান রেখেছিলেন অতীত কালে তিনি হচ্ছেন। বেগম সাখাওয়াত আমরা কিন্তু বেগম রোকেয়ার সাখাওয়াত এ। জীবনী পড়ে সম্পর্কে অবগত হতে পেরেছি, আপনার তো তাই মনে হয় তাই না জ্বি, শিক্ষা সবার জন্য সমান অধিকার। আমাদের বাল্য বিবাহ রোধ করে আমাদের উচিত, প্রতিটা বাবা মা প্রতিটা ঘরে ঘরে এই বার্তাটা পৌঁছে দেওয়ার যে,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

হম

জন্যই কিন্তু। সরকার, আহ নারিশিক্ষার অগ্রহায়ণের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের আহ নীতি নির্ধারণ করছেন। এখন কিন্তু আমরা দেখতে পাই যে একটা মেয়ে কিন্তু বাল্যবিবাহর শিকার খুবই কম হচ্ছে। আহ মেয়েদের ক্ষেত্রে আহ তাঁদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে আঠার বছর।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 এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই যে আহ কৃষকের কন্যা। হ্যাঁ, তার দিনমজুরের কন্যা তারা আহ এই, এই যে আপনার, এই যে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 সংবাদ দেখলাম যেখানে একটা মেয়ে সে বুয়েটের মত। বাংলাদেশের সবচেয়ে বড় যে শিক্ষাপ্রতিষ্ঠান সেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, সেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, ঢাকা ওখানে। কিন্তু সে সুযোগ পেয়েছে এবং তার যে মিনিট সূচিপত্র ছিল মেধাক্রম সেখানে সে উনপঞ্চাশতম হয়েছিল এবং কয়েক দিন আগে যে চাকরির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে। হ্যাঁ, বি সি এস সর্ব ও উত্কৃস্টদের চাকরি সেখানে কিন্তু একটা মেয়ে সে অনেক কষ্ট করে। সে দিনে আঠার ঘণ্টা থেকে বিশ ঘণ্টা পড়াশোনা করে, সে দুই থেকে তিন বছর যে শিক্ষা চালিয়ে গিয়ে সে কিন্তু এখন যে

সরকারের যে একটা দেখভাল বা সরকার যে এটাকে মূল্যায়ন করছে এটারি একটা আহ প্রতিচ্ছবিও হতে পারে বলে মনে জি, তাহলেই শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের যে এই অবদানটা এটা, এটা কিন্তু বলতেই হবে। শিক্ষকদের যে জীবন বানানো আরও উন্নত করতে হবে তাদের বেতন ভাতা উম বাড়াতে হবে তাঁদের জন্য সুযোগ সুবিধাটা।

আহ গত কিছু ও শিক্ষাবর্ষে আমরা দেখতে পেয়েছি যে তাঁরা কিন্তু, আহ ছাত্রদেরকে মূল্যায়নের ক্ষেত্রে তারা যুগোপযোগী পন্থা অবলম্বন করেছে। এখন কিন্তু আর সিলেবাস অনুযায়ী হ্যা কোন পরীক্ষা হয় না। পরীক্ষা হয় সম্পূর্ণ ছাত্রদেরকে তাদের তাদের মানসিক দিক থেকে তারা কিন্তু ভেবেচিন্তে সেটাকে বিশ্লেষণ করে নিজের মতো করে সৃজনশীল পদ্ধতিতে এখন কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। তার ফলস্রুতিতে এখনকার ছাত্রছাত্রীরা, আগের চেয়ে অনেক বেশি মেধার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং সৃজনশীলতার কারণে কিন্তু, এখন শুধু মুখস্থ বিদ্যার উপর মানুষ পারদর্শীরা মানুষ কিন্তু এখন তাদের নিজস্ব চিন্তাচেতনার মাধ্যমে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, সে কিন্তু সুন্দরভাবে এক মনের ভাবটা এবং ভাবসম্প্রসারণটা সে কিন্তু এই শিক্ষার মাধ্যমে মানে সৃজনশীলতার মাধ্যমে তার মেধাকে সবার সামনে উপস্থাপন করছে বলে আমি মনে করি। আপনার কি মনে হয়? কী? আসলে শিক্ষাখাতে যে, উন্নয়নটা আমাদের দরকার ছিল। এটা আরও বেশি অগ্রসর হলে, এদিক থেকে আমরা আরও একধাপ আগায় যেতে পারব। বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উন্নয়ন আবিষ্কার উদ্ভাবন হচ্ছে, তাঁর তার পরে দ্রুত পরিবর্তন হবে আমাদের সমাজ. আমাদের সমাজ বুঝতে শিখবে। আমাদের ছাত্রছাত্রীরা বুঝতে শিখবে, সৃজনশীল বলতে বইয়ের সাথে যে আমাদের সম্পর্কটা ওটা আরও দৃঢ় হবে।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 এ দিক থেকে আমরা দেখতে পাই যে সরকার কিন্তু, এখন কারিগরি শিক্ষার প্রতি তাদের আগ্রহটা বৃদ্ধি করেছে. যার ফলশ্রুতিতে এখন কিন্তু যে দেখা যাবে হয়তো আমরা এই কিছুদিনের মধ্যেই এটার সুফল না পেলেও দশ বছর পরে আমাদের যে ছাত্রসমাজ আছে, ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু, মনে হয় না যে আর বেকার থাকবে, দেখা যাবে যে তারা শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর একটা ছেলে যখন তার তো ও স্নাতকোত্তর শেষ করে বের হবে সে কিন্তু তখন, কারও অধীনে চাকরি না করে নিজেই একজন উদ্যোক্তা হয়ে হম সে শুধু নিজের না অন্য আরও দশ পনের জনের চাকরির ব্যবস্থা করতে পারবে। শুধু দশ পনের জনই না একশ, দুইশ, একহাজার, দশহাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। যদি কারিগরি শিক্ষা এবং কম্পিউটার শিক্ষার প্রতি যদি সরকার এখন যে রকম মনোযোগী হচ্ছে। এভাবে যদি তাদের মনোযোগটা দীর্ঘস্থায়ী হয় তাহলে দেখা যাবে জাতি, হ্যাঁ সরকার থেকে একটা বড় ধরনের আহ একটা সম্ভাবনা যেটার মাধ্যমে আমরা দেশ ও জাতি এগিয়ে যেতে পারবে। কিছুদিন আমরা আগে আমি দেখেছি যে একটা ছেলে যে শুধুমাত্র মাধ্যমিকের পর সম্পন্ন করেছে, সে একটি বাংলাদেশি ড্রন আবিষ্কার করেছে যেটা মাধ্যমে সে দেখিয়েছে, যে এই ড্রনটা যদি সরকারের পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে হয়ত সে এই ধরনের এই ড্রোন আমাদের বাংলাদেশে তৈরি করতে পারবে. যা আমাদের যে এই এই নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী তাদের ক্ষেত্রে এবং বহির্বিশ্বে আমাদের একটা শক্তিশালী যে সামরিক অবস্থা এটাকে পরিষ্কার করব বলে, আপনি কি আচ্ছা হয়ত যথাযথ আমাদের উচিত গুরুত্ব দেওয়া দুজনেই এখন ভালো একটা প্রভাব পড়বে। আর আমাদের আহ

ওগুলোতে যেন তারা ভালোভাবে পৌঁছাতে পারে। যেমন তথ্যপ্রযুক্তি যে ব্যবহারটা সারা বিশ্বে চালু হয়েছে তারপরে কারিগরি শিক্ষা বোর্ড এই, এই, এই, এই সাবজেক্টগুলো পড়ার কারণে কিন্তু এই জিনিসগুলো বোঝার কারণে কিন্তু আমরা অনেক দারুণ দারুণ কিছু। উদাহরণ দিতে পারছি না এমন কোনও অঞ্চল থেকে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 তার পাশাপাশি তো বেকারত্ব কমায়তেছে। নিজের গায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। জন্যই আমাদের বিজ্ঞান ভিত্তির যে শিক্ষা কার্যক্রম সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। আমরা দেখেছি যে এখন শুধুমাত্র আহ শুধুমাত্র বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় নয়, মাদরাসা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সরকার বিজ্ঞান এবং কম্পিউটার এবং কারিগরি শিক্ষার প্রতি তাদেরকে একটি নতুন ধরনের নির্দেশনা দিয়েছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে শুধুমাত্র আগে যে আমাদের আহ দেখা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রী শুধু উপকৃত হত। এখন দেখা যাবে যে, এর ফলশ্রুতিতে হ্যাঁ, মাদরাসারও শিক্ষার উন্নয়ন ঘটে এবং বিশাল যে এই মাদ্রাসা শিক্ষা।

সে সকল আহ ছাত্র শিক্ষক আহ জড়িত আছেন, তাদের কিন্তু একটা আহ কর্মসংস্থানের সৃষ্টি হবে এই কারিগরী আহ শিক্ষার মাধ্যমে তো আমাদের এ বিষয়ে সকলেরই সচেতন হওয়া উচিত, যেন আমরা সঠিক এবং আহ যে সরকারি যে নিয়ম নীতি আছে এগুলি মেনে কীভাবে শিক্ষার সঠিক বিস্তার ঘটানো যায়। এ জন্য আমাদেরকে কী সকলকেই সচেতন হতে হবে এবং আমাদেরকে দেশ জাতির উন্নয়নে এগিয়ে যাওয়ার ব্যাপারে আহ সকলকেই সমানভাবে সহযোগিতা, আপনি তাহলে আমরা নমস্কার দর্শক বন্ধু আমরা অনেক বার qualify যে mutual fund বন্ধ হয়ে গেলে investment কতটা save এই যে mutual Fund বন্ধ হয়ে যাওয়ার দুটো জিনিস একটা হচ্ছে আপনি যে app এর মাধ্যমে বা যে platform এর মাধ্যমে mutual fund এ invest করছেন সেটি বন্ধ হয়ে গেলে কি হবে এবং দ্বিতীয়ত যে mutual fund এ invest করছো যেমন ধরো become india বা ips এ বা যাই হোক mutual fund সেই জিনিস টি বন্ধ হয়ে গেলে কি হবে দুটি জিনিসই প্রথম এবং second আমি এই video তে clearly বলবো video টি মনোযোগ সহকারে একদম শেষ ওব্দি দেখুন কারণ মনোযোগ সহকারে দেখলে অনেক অজানা তথ্য আপনি কিন্তু জানতে পারবে আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই

প্রথমেই আমরা দেখে নেই যে platform বা যার through তে আপনি mutual fundmutual fund কিনুন না কেন সে আপনি agent মারফত কিনুন বা bank এর মাধ্যমে কিনুন বা কোন online আপনি যে কোনো online website যে ভাবেই আপনি mutual fund কিনুন না কেনো আপনার কিন্তু ওই mutual fund এর যে holding সেইটি যে mutual fund এর website সেখানে কিন্তু riflix হয়ে যাই এবং এটা ছাড়াও যে registered এর যারা আছে camp online সেখানে কিন্তু চলে আসে আপনি mutual fund কেনার পরে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেক মাসে আপনি email এ একটি পুরো total আপনি stetement পান camp থেকে আসে এটা ছাড়া আপনি নিজে যদি চেক করে দেখতে চান এই যে camp online দেখুন আমার এই team এর website টি দেখাচ্ছে website টির reality ভালো করে ফলো করুন এই url গিয়ে আপন যদি এখানে আপনার email id এবং pan number যদি দেন তো তাহলে আপনার কাছে statement চলে যাবে এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নামে কি কি mutual fund কেনা রয়েছে আর মানেই এইটাই যে একবার আপনার এই camp onlineP M S online এর মাধ্যমে আপনি যদি আপনার statement এ পেয়ে যান যে যে mutual fund কিনেছেন তাদের website এ গিয়ে আপনি যদি আপনার নামে

সেই mutual fund এর unit কিন্তু online platform বা online app এর কাছে থাকছে না বা আপনি agent এর through তে কিনুন বা bank এর through তে কিনুন সেই agent এর কাছে কিন্তু আপনার Mutual Fund এর unit থাকছে না সেই unit চলে যাচ্ছে registered এর কাছে যেটা P M A সামলাই আরো কিছু registered আছে তো সেই যখন ওখানে চলে যাচ্ছে তো সেটা যাওয়ার পরে যদি এই online platform বা যদি bank বা agent যদি বন্ধও হয়ে যাই আপনার কোনো কিছু যাই আসবে না আপনি হয়তো খেয়াল করে দেখতে পারেন যে অনেকেই হয়তো আপনাকে বলবে যে bank এর মাধ্যমে S B I I P I J S P সব bank এর মাধ্যমে Mutual Fund কেনা হয় তো অনেক skip বা agent এর মাধ্যমে কেনা save এইসব online platform এর মাধ্যমে কেনা একেবারেই save না আজ আছে কাল নেই একেবারেই বাজে কথা একেবারেই মিথ্যা কথা আহ আমি আপনাকে আছে আরেকটা জিনিস এই যে financial Markets এ এই যে আমি বলছি মিথ্যা কথা আমি বাজে কথা বলছি মানেই এই যে আমার কথা বিশ্বাস করতেই হবে তার কোনো মানে নেই নিজের common sence কি ভাববে মানে খুব যদি একটা সহজেই ধরুন আমি আপনাকে কালকে বললাম যে সূর্য পূর্ব দিক থেকে উঠবে

যে আমাদের through তে mutual fund কিনাটা অনেক save কারণ আপনি হয়তো ভাবলেন যে bank কোনোদিন বন্ধ হবে না online platform গুলো বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই বাজে কথা উল্টে মানে উল্টো জিনিস যেটা হয় bank বা এই agent মাধ্যমে কিনলে আপনার কিন্তু Return অনেকটা কম আসবে কেনো কম আসবে সেটা আমি পরে বলছি তার আগে আপনি নিজে verify করুন একবার আপনি ধরুন কোনো একটি mutual fund bank বা agent এর মাধ্যমে কিনুন আর একটি Mutual Fund এর unit এই কোনো online platform এ কিনুন কেনার পরে আপনি চলে আসুন এই C M S online camp online এ অথবা সেই যে mutual fund এর যে website সেই mutual fund এর website যাই কিনুন না কেনো আপনি আদিত্য বিড়লা কিনুন U T I কিনুন রিপন কিনুন প্রতীকের একটা করে webside থাকবে সেই website এও আপনি চেক করতে পারেন সেই website এ একবার আপনার নাম যদি চলে গেলো মানে তাদের কাছে আপনার যে নাম চলে গেলো তারপর কিন্তু আপনি যার through তে কিনলেন সেটার কোনো না যাদের through তে কিনলেন সেটা যদি বন্ধও হয়ে যাই কিছু হয়েও যাই তাতেও আপনার কিছু যাই আসে না মানে খুব common scenc তারপর দেখবেন যারা agent এর through কিনে দেখুন agent মানে কোনো মানুষ হন তাহলে তো মানে unlimited time বাছেনা এই যে দেখেন একটা time এর পরে মারা যান তো তা সেটাও হলেও কিন্তু কোনোরকম আপনার sell করতে কোনো ইসু হবে না যেই খান থেকে Mutual Fund মানে যেই ধরেন farm house সে নিপন হোক আহ U T I হোক তাদের কে phone করে তাদের কে contact করেও কিন্তু unit freedom করা যায় তো bank এর through তে কিলনে আপনি খেয়াল করে দেখবেন যে bank যে implosion সে হয়তো tranceforme হয়ে গেলো তো তারপরেও কিন্তু আপনার কোনো ইসু হয় না hiuliarly আপনি যদি এই সমস্ত online plarfrom এও কিনেন একই ব্যাপার কালকে আপনি যে online এ app এর মাধ্যমে কিনলেন সেই app যদি তারপরের দিন বন্ধ হয়ে যাই এবং আপনি যদি দেখেনেন যে আপনার যে statement সেটি mutual fund website এ রয়েছে যে unit সেটা রয়েছে তাহলে আপনার কোনো কিছু যাই আসে না সেটি বন্ধ হয়ে গেলে তবে হ্যাঁ যদি আপনি এমন হয় হয়তো কোন agent আপনাকে বলল যে আমার নামে একটা check লিখে দিন এত টাকার আমি mutual Fund এ invest করবগুলো না হোক আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে fund এ invest করছেন সে uti আর যাই হোক

যে আপনি যার মাধ্যমে কিনুন না কেন সেই মাধ্যমটি সেই platform বন্ধ হয়ে গেলে আপনার সেই কে platform একোন কিন্তু কিছু হবে না হ্যাঁ, অনেক আপনাকে bank এর employeeja বা agent আপনাকে বলতেই পারি যে আমাদের অন্যান্য জায়গা থেকে কেনা একেবারে এইতো unsaved একেবারেই বাজে কথা তারা সেইসব বলতে পারে কারণ তাদের সেখান থেকে আপনি যদি কেনেন তাদের কমিশন আছে আর যদি direct platform থেকে কেনেন সেখানে আপনার কোন কমিশন নেই তো সেই জন্য agent বা bank এর through তে কোন mutual Fund কিনলে আপনার কিন্তু return অনেকটা কম আছে কারণ mutual Fundagent Bank এ কিন্তু কমিশন দেয় আর আপনি যদি directly কিনেন সেই directly কিন্তু কমিশন নেই এবং directly

আপনি কয়েক লক্ষ টাকা বেশি ইনকাম করতে পারেন safety দিক থেকে একই রকম সেটাও বন্ধ হলে ওটাও platform বন্ধ হলে কোন কারো কিছু যায় আসে না আর হ্যাঁ এই directly mutual Fund এলে অবশ্যই আপনি যে tips যেটা free তে advise সেটা পাবেন না অবশ্য এ কারণে আমি নিজে একটি port decide করেছি mutual Fund এর course যাতে করে আপনি ঘরে বসে internet এর সাহায্যে আপনি নিজেই নিজের advisor মানে নিজেই ঘরে বসে সেরা direct Mutual Fund use করে নিজেই direct mutual fund কিনে কয়েক লক্ষ টাকা বেশি উপার্জন করতে পারেন অন্যের উপর ভরসা করতে না হয় যাতে ওনার উপর ভরসা করে অন্যরা আপনাকে ভুলভাল বলতেই পারে

সারা জীবনের জন্য আপনি কিন্তু self বা recent আত্মনির্ভর যেটা সেটা হয়ে যাচ্ছেন কারোর কাছে দৌড়াতে হচ্ছে না কেউ আপনাকে ঠকাতে পারবেনা কারণ আপনি নিজেই ঘরে বসে নিজে পুরো একদম professional দের মতো সেরা mutual Fund use করে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 যে যদি এটা হয়ে গেলো platform মানে যার মাধ্যমে আপনি invest করলেন তো এবার যদি যেখানে invest করলেন যেমন ধরেন নিপন india বা I P S P I U P I পড়াক পড়ি যাই হোক না সেই যদি farm house বন্ধ হয়ে যাই তখন কি হবে প্রথমেই বলি যে যেকোনো fund এর team বা fund house কিন্তু হতেই পারে এখানেও যদি আপনারা ভাবেন যে S B I Mutual Fund এর কোনো skim S B I যেহুতু মানে মানে india র largest bank তা S B I এর Mutual Fund বন্ধ হবে না আরেকটা পারাক পারিক বন্ধ হয়ে যেতে পারে এগুলো কিন্তু একেবারেই বাজে কথা যদি বন্ধ হওয়ার হয় S B I এর কোনো skim হতে পারে পারাক পারিক এরও কোনো skim হতে পারে U T I এরও হতে পারে বিপন india র ও হতে পারে যে কোনো কিছু হতেই পারে এবং হয়ও

প্রথম ব্যাপার এই যে Mutual Fund খুবই harely regulated by study মানে কতটা highly regulated এই যে mutual Fund manager আমার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে এই টাকা নিয়ে সে যেখানে সেখানে invest করতে পারেনা আপনি যদি equity

camp বলো সারদা রোজবালি যেগুলো হয়েছিল এগুলো একটা সব থেকে বড়ো জিনিস ছিলো Regulated না যার ফলে আপনি যে সারদাকে বা রোজ ভ্যালিকে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা নিয়ে রোজভ্যালির মালিক বা সারদার মালিক মানে BLO study invest করছে না নিজের আহ সোনা গয়না কেনার জন্য লাগাচ্ছে না Europe ঘুরতে যাওয়ার জন্য লাগাচ্ছে আপনি জানতেও পারছেন না এবং তারা সেটা করছে নানান রকম কাজে টাকাটা লাগাচ্ছে

তা পয়সা হচ্ছে কিন্তু নিজের কাজে যেমন বললাম হয়তো ঘুরতে যাওয়ার কাজে কিন্তু utilite করতে পারে না এতটাই harley regulated শুধু তাই নয় সে কি কি কিনছে সেটাও আপনি চেক করতে পারবেন তো এই হল number one mutual fund খুবই highly regulated Industry এবং যার ফলে আপনার টাকা ঠিকঠাক জায়গাতেই invest হচ্ছে second যে কারণ 𝚜𝚎𝚌𝚘𝚗𝚍 যে ব্যাপারটা হল দেখো mutual Fund 𝚑𝚘𝚞𝚜𝚎 কিন্তু আগেও অতীতেও অনেক বন্ধ হয়েছে in future এঅনেক রকম মানেএক এক farmhouse বন্ধ হয়েছে আরেক রা

মানে india তে Business করতে ভালো লাগবে না সেই Business মানে সেই company Business থেকে বেরিয়ে যেতে চাইছে অতীতে অনেক হয়েছে সেগুলো থেকে তারা exit হয়েছে সেগুলো থেকে তারা যখন exit হয়েছিল তারপর Reliance নিপন Reliance নিপন কে দিয়ে যায় এবং Reliance যে mutual Fund ছিলো মানে Reliance আম্বানি এবং নিপন india সেই Reliance নিপন group মাঝখানে Reliance যখন অনিল আম্বানির অবস্থা খারাপ হয় তারা যখন mutual Fund থেকে মানে বেরিয়ে যায় তখন সেই পুরো জিনিসটা নিপন india কে দিয়ে দেয় আজকে আপনি যে liquit বীচ বা এইযে নিস্ক্রিপ বীচ যদি আপনি কেনেন দেখবেন এদের fund manager হলো নিপন india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 skim বন্ধ হতেই পারে কিন্তু এই যে নিপন Business থেকে বেরোবে বা কাওকে বিক্রি করবে এটাও permissions লাগবে এইটাও জন্যে অনেক কিছু মানে আজকে চাইলে ধরুন আহ রোজভ্যালির যে মালিক যে জেল থেকে বেরিয়ে বললো যে এই নিপনের দাম mutual Fund র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

যারা fund টা continue করতে চাইছেনা skin টা continue করতে চাইছেনা তখনও করা যায় তখন কিন্তু তাদেরকে পুরো মানে written সমস্ত কিছু দিতে হয় যে ওই one two closed the unit তো সেই কখন written সবকিছু দেওয়া হয় skim যখন বন্ধ হয় skim বন্ধ হওয়ার সময় কোনো একটি particular date এ সেই যে nav value nav value র wife সেই সমস্ত টাকা কিন্তু invest টার দেড় ফিরিয়ে দেওয়া হয় হ্যাঁ একটা জিনিস সবসমই মাথায় রাখবেন আমি বলছি mutual Fund save মানে যে ওই আপনার টাকা নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবেনা বা অন্য জায়গায় invest করবে না তার মানে এটা বলছি না যে mutual fund থেকে কোনো দিন loss হতে পারে না loss টা আলাদা জিনিস save টা আলাদা জিনিস loss কি যে আপনি যে fund এ invest করছেন যে কোনো fund হতে পারে তো সেই fund এর যদি fund manager এমন যে share এ invest করলো সে share গুলো performance করলো না তো তাহলে কিন্তু একটা loss হবে না হ্যাঁ আপনার যে আহ mutual fund unit value সেটা কমে যাবে সেটা আলাদা loss যে কোনো জায়গা হতে পারে financial Appicial market বলুন mutual fund যে কোনো জায়গায় loss হতে পারে সেটা হতেই পারে সে যেই যে SBI fund এরও হতে পারে অনকেই যদি বলে না SBI fund loss হবে না বাজে কথা sbi fund এরও হতে পারে ipsb fund এরও হতে পারে পারাক পারিক fund এরও হতে পারে সবার loss হতেই আলাদা পারে কিন্তু যে save save টির দিক থেকে সকলে কিন্তু সমান এমন নোই যে SBI বলে একটু বেশি save ইয়ে বলে একটু কম save এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই যে কোনো mutual fund আপনি যেভাবেই কিনুন না কেনো প্রত্যেকে একইরকম ভাবে save যদি সেই fund house বন্ধ হয়ে যাই মানে আমি বললাম দুইভাবে বন্ধ হতে পারে অন্য কাওকে যেদিন Business বিক্রি করে দিতে চাই কাকে বিক্রি করবে সেটাও heavy regulated বিক্রি করে দিলে সেই নতুন manager আপনার আহ team টা manage করবে আপনার জিনিস আপনার রকমই থাকলো আর যদি তারা বন্ধ করে দিতে চাই তো তখন ওই বন্ধ করার সময় যে nav value আছে সেই nav value wife কিন্তু আপনি আপনার unit গুলো পেয়ে যাবেন ওতে হয় তো loss হতে পারে মানে আপনি একশো টাকায় কিনলেন সেটা নব্বই টাকায় পেয়ে গেলেন সেটা হতে পারে loss আলাদা জিনিস আর safety আলাদা জিনিস কিন্তু কোনোদিন mutual fund house আপনার টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে না যেগুলো এইসমস্ত চিটফান্ট কেস এ যেগুলো হয়েছিল তো এই জিনিসটা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে মনে রাখবেন আপনি যেভাবেই mutual fund কিনুন না কেনো আপনি কিন্তু mutual fund কেনার পরে cms online এ গিয়ে বা সেই mutual fund এর website এ গিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার নাম আপনার pan number এর agency কতগুলো holding ঠিকঠাক unit আছে কিনা যদি সেটি আপনি দেখতে পারেন তো তারপরে আপনি যেই platform র through তে কিনবেন সে বন্ধ হয়ে গেলো agent এর through তার কিছু হয়ে গেলো bank এর কিছু হয়ে গেলো কারোর কিছু হলে যাই আসে না আপনার investual কিন্তু save থাকলো আপনি SBI mutual fund কিনুন uti কিনুন পারাক পারিক কিনুন যাই কিনুন না কেন তেমন একেবারেই বাজে কথা যে SBI mutual fund বেশি তে অন্যনো mutual fund এগুলো একেবারেই বাজে কথা হ্যাঁ এটাও বলে দিচ্ছি প্রচুর agent বা প্রচুর bank এর employmen যে এটা বলতেই পারে যে আমাদের through তে কিনলে save online এ কিনবেন কবে কি বন্ধ হয়ে যাবে তার কোনো আহ গ্যারান্টি নেই এগুলো একেবারেই বাজে কথা তারা অনেক সময় বলতেই পারে কারণ এটা সবসময় মনে রাখবেন agent এর মারফত বা bank এর মারফত এ কিনলে যেই আপনি regular mutual fund কিনছেন তাদের কিন্তু commission আছে fund house তাদের কে commission দেয় এবং যার ফলে আপনার return কিন্তু কমে যায় কারণ ওই fund এর exchange resieo বেশি তো এই আপনার return যেহেতু কমে যাই আমি আপনাকে সবসময় suggest করি যে direact mutual fund কিনুন direct mutual fund কিনলে একটাই জিনিস এই যে free তে উপদেশ যারা দেয় free তে mutual fund এর trips যে agent থেকে আপনি পাবেন সেই free তে trips নিয়ে এবং তার জন্যই আমি খুবই সামান্য টাকাই একটি cours চালু করেছি আজকে আমি একটি ভ্রমনের কথা সবার সাথে বলতে যাইচ্ছি ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে topic টা সে ক্ষেত্রে যেটা বলা বাহুল্য এইং আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে পু প্রবেশে বৃন্দাবন মথুরা ভ্রমন করেছিলাম তে আমরা সাধারণত জানি যে এখানে আমাদের ভগবান শ্রী কৃষ্ণের জন্ম ভূমি তো এটা সেই গল্প টা আমি আজকে সবার সাথে বলতে চাই যে শ্রী কৃষ্ণের

যানতে পেরেছিলো যে তার বোনের সন্তানের দ্বারা তার হত্যা হবে বলে তাকে আটকে রাখে তো সেটি যখন আমরা দর্শন করেছি সেই জেলাখানটিতে এখন খুব সুন্দর ভাবে রাধা কৃষ্ণের মু টি তাপর তো করা হয়েছে সেখানে অনেক রয়েছে আর পুরো মন্দির রে চত্বরের ভেতরে আমরা যেগুলো দেখতে পেয়েছি সেটি সত্যি অপূর্ব সুন্দর কারন আমরা যে ভগোবিদ যে টা দেখতে পাই সেই শ্রী ভগোবিদ গীতা প্রতি কটা page একটি তামার paper এর মধ্যে লেখা তাগ্য লিপি আর সেগুলো লিখে নিয়েছেন আমাদের শ্রী শ্রী পগুপাদ আরো যে সেখানে যেওলি একদিন গেছিলেন রাত্রি বারো টা এক মিনিট জন্ম হওয়া পর তাকে যে যমুনা পার করে গোকুলে নিয়ে গেছিলেন এবং আমরা সচারা~চর জানি যে মা যশোদা রানি শ্রী কৃষ্ণকে লালন পালন করেছেন সে গুছি গোকুল তো সে কিও খুব অপূর্ব সুন্দর আর সেখানে যে আমরা বিভিন্ন পান্ডাদের দেখতে পেরেছি সেই পান্ডারা আমাদের নানান ভাবে সে গোকুলের সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন আর একটি কথা সে বলছিলেন যে যখনি গোগুলের মন্দিরের প্রবেশ করছো হা হা হা করে রাধে রাধে বলতে বলতে মন্দিরে প্রবেশ কর আর সে ক্ষেত্রে উনি একটিন ঘটনা বলেছিলেন যে এই উঠনের মধ্যে

গোকুল দর্শন করে কোংশকে বোত করে যে বিশ্রাম ঘাটে শ্রী কৃষ্ণ ও বলো রাম তখন শ্রীকৃষ্ণ খুবি খুব ছোট ছিলেন মাত্র তার সাত থেকে আট বছর বয়স হবে তখন তিনি কংশকে বোধ করে বিশ্রাম ঘাটে বিশ্রাম নিতে গিয়েছিলেন সেই বিশ্রাম ঘাটটিও অপূর্ব সুন্দর

সত্যি অপূর্ব হাওয়া বইছিলেন আর ওখানে গিয়ে সত্যি মনে হচ্ছিলো যে আমার সত্যি আসল জিনিস দর্শন করতে এসেছি তার পর আমরা এই করে করে গুকুল দর্শন করে পরের দিন আমরা একটি গাড়ি ভাড়া করে চলে গেলাম বিন্দা বনে উদ্যেশে বিন্দাবনে যেতে যেতে আমরা যেগুলো আমরা দেখেছি আর আরেকটি কথা যেখানে বলা হয় নি মথুরা ও বিন্দা বন দুজায়গাতেয় খুব অহুর বনে প্রভাব রয়েছে আর ওরা সচরাচর মানে ওদের খাবারে জন্য ওরা এই রকম করে থাকে কিন্তু ওদের থেকে phone আর চশমা হচ্ছে খুব সতর্ক ভাবে রাখতে হয় এবার যেকি বলতে চাচ্ছিলাম সেটি হলো এবার আমরা গাড়ি ভাড়া করে গোকুল দর্শন করে আমরা বিন্দাবনের দিকে রওনা দিচ্ছি বিন্দা বনে যেতে যেতে আমরা তখন আমরা বলে যে যেখানে রয়েছে রাধা রানি জন্ম ভূমি যাওয়ার সময় কিছুটা কষ্ট হয়েও কিন্তু সেটি যখন উপরে গিয়ে দর্শন করা হয় ঠাকুরকে তখন সেটা খুবি সার্থক বলে মনে হয় আর তখন সে কষ্ট টা লাঘব বলে মনে হয় তো তে যে রাধা রানি জন্ম ভূমির রয়েছে সেটি আমরা দেখতে পারি একশো আটটি সিড়ি অতিক্রম করে রাধা রানি জন্ম ভুমিতে পৌছে দেওয়ে হবে তো কেও কেও চাইলে সে একশো আটটি সিড়ি অতিক্রম করতে পারে আর যাদের বেশি বয়স হয়ে আছে তারা মোটর সাইকেলও shot এ তাতে জন্ম ভূমিতে ঠাকুরকে দর্শন করিয়ে দিবে কিন্তু কিছুটা কষ্ট হলেও সেখান টা বেশ ভালোই লাগছিলো বর্ষনাতে আর সেখানে বিভিন্ন পূজারিরাও খুব ভালো ভাবে আমাদের সাহায্য করেছেন ঠাকুরকে দর্শন করার জন্য তার পরে আমরা এই করে বোরতনাতে রাধা রানি বাপের বাড়ি হ আ জন্ম ভুমি কেও কেও জন্ম ভুমি বলে থাকেন আবার কেও কেও রাধা রানি বলে থাকেন তো সে ক্ষেত্রে ও আমার নিচে চলে আসার পর সেখান কার বিখ্যাত লত্তি আমরা পান করে থাকি আর সেই লত্তি টিও পান করার পর সে আমাদের কষ্ট টা হয়েছিলো সেটি সত্যি লাঘব হয়েছে এই লত্তি টি অপূর্ব বানিয়েছে আর লত্তি তে প্রচুর পরিমানে দই চাওয়া হয়েছে এর পর আমরা দর্শন করে আমরা চলে যাই কীর্তি মন্দিরে কীর্তি মন্দিরেও সেখানে আহ রাধা বানাই যে আহ রাধা রানির মা এবং রাধা রানি